এখানে ভেতরে দেখার মতো প্রচুর কিছু আছে। এখানের টিকিট হচ্ছে মাত্র কুড়ি টাকা আমাদের জন্য ফরেনার -দের জন্য দুশো টাকা।

এই বিল্ডিং -এর ব্যাপারে যেটায় বলা হয়েছে এই বিল্ডিং -টা দেখতেও খুব ভালো আর--

এখানে পুলিশেরা আ থাকে। এখানে হচ্ছে এটা পুলিশদের অফিস ।

দেখতে এটা সবচেয়ে বেশি এইজন্যেই ভালো লাগ --

একটা জায়গার মধ্যে আছে যেখানে পার্ক আছে। বাচ্চাদের খেলার জায়গা আছে সুইমিং পুল আছে সবকিছুই আছে। এগুলোকে একেকটা সোসাইটি বলা হয়ে থাকে।

বসে ওখানে বা ছবি তুলেছে তার একটা পাথরের ওপরে তিনি বসে আছে আর--

এ.টি.এম. আছে ।এস.বি.আই. ব্যাঙ্ক -এর এ.টি.এম. হচ্ছে সবচেয়ে ভালো। সবজায়গায় আপনি যেখানেই যাবেন না কেন সেখান থেকে আপনি এটার টাকা পয়সা তুলতে পারবেন।